লিব্রিঅফিস রাইটের এ ডকুমেন্ট ছাপা এবং দেখা সংক্রান্ত টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এতে আমরা শিখব ডকুমেন্ট ভিউ বা দেখা ডকুমেন্ট ছাপা এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
আসুন প্রথমে লিব্রিঅফিস রাইটের এ ডকুমেন্ট দেখার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা যাক
রাইটের এ ডকুমেন্ট দেখার মূলত দুটি বিকল্প আছে
সেগুলি হল প্রিন্ট লেআউট এবং ভেব লেআউট
ছাপার পর ডকুমেন্ট টি কেমন দেখাবে ত়া প্রিন্ট লেআউট বিকল্প দেখায়
ওএব ব্রাউজার এ ডকুমেন্ট টি কেমন দেখাবে ত়া ভেব Layout এ দেখা যায়
থিস আইএস ইউজফুল ভেন যৌ ভান্ট টো ক্রিয়েট এচটিএমএল ডকুমেন্টস এএস ভেল এএস ভেন যৌ ভান্ট টো ভিউ থে ডকুমেন্ট আইএন ফুল স্ক্রিন মোড ফোর এডিটিং থেম
প্রিন্ট লেআউট এ যেতে ভিউ বিকল্পে গিয়ে প্রিন্ট লেআউট বিকল্পে ক্লিক করুন
ভেব লেআউট এ যেতে মেনু বারের ভিউ বিকল্পে গিয়ে ভেব লেআউট বিকল্পে ক্লিক করুন
এছাড়াও একটি ডকুমেন্ট ফুল স্ক্রিন মোড এ দেখা যায়
মেনু বারের ভিউ বিকল্পে ক্লিক করুন
এবার ফুল স্ক্রিন বিকল্পে ক্লিক করুন
ফুল স্ক্রিন মোড ডকুমেন্ট পরিবর্তন এবং সেটিকে প্রজেক্টর এ প্রজেক্ট করার জন্য উপযোগী
ফুল স্ক্রিন মোড থেকে বেরোতে কীবোর্ড এর এসকেপ কী টিপুন
দেখুন ডকুমেন্ট টি আর ফুল স্ক্রিন মোড এ নেই
এখন ভিউ মেনুর প্রিন্ট লেআউট বিকল্পে ক্লিক করুন
পরবর্তী আলোচনার আগে ডকুমেন্ট এ একটি নতুন পৃষ্ঠা যুক্ত করা যাক ন্সার্ট জিটিজিটি ম্যানুয়াল ব্রেক ক্লিক করুন এবং পেজ ব্রেক বিকল্পটি বেছে নিন
OK ত়ে ক্লিক করুন
আমরা অন্য টিউটোরিয়াল এ এটি বিস্তারিত ভাবে শিখব
ডকুমেন্ট দেখার অন্য একটি বিকল্প হল জুম
মেনু বারের ভিউ বিকল্পে ক্লিক করুন এবং তারপর Zoom এ ক্লিক করুন
দেখুন একটি জুম এন্ড ভিউ লেআউট ডায়লগ বক্স খুলে গেছে
এতে জুম ফ্যাক্টর এবং ভিউ লেআউট শিরোনামদুটি আছে
জুম ফ্যাক্টর বর্তমান ডকুমেন্ট এবং আপনি এরপরে এই ধরনের যে সমস্ত ডকুমেন্ট খুলবেন সেগুলির জুম ফ্যাক্টর নির্দিষ্ট করে
আমরা এর প্রয়োজনীয় বিকল্পগুলি একের পর এক আলোচনা করবো
অপ্টিমাল বিকল্পটি ক্লিক করলে আপনি ডকুমেন্ট টি সবচেয়ে সুবিধাজনক ভাবে দেখতে পারবেন
ফিট উইডথ এন্ড হাইট ভিউ পৃষ্ঠার প্রস্থ ও উচ্চতা অনুসারে ডকুমেন্টটি দেখায়
তাই এটি একটি সময়ে একটি পৃষ্ঠা প্রদর্শন করে
এটি ডকুমেন্ট এর একাধিক পৃষ্ঠা দেখা এবং পরিবর্তন করার কাজ অনেক সহজ করে তোলে
পরবর্তী বিকল্প হল ফিট টো উইডথ
এটি স্ক্রিন এর প্রস্থ অনুযাই পৃষ্ঠা টি দেখায়
১০০ শতাংশ ভিউ পৃষ্ঠাটিকে সেটির প্রকৃত সাইজ এ দেখায়
সবথেকে গুরুত্বপূর্ণ বিকল্প হল ভেরিয়েবল
যে জুম ফ্যাক্টর এ আপনি ডকুমেন্ট দেখতে চান সেটি এই ভেরিয়েবল বা পরিবর্তনশীল ক্ষেত্রে লিখতে পারেন
উদাহরণস্বরূপ ভ্যারাইবল ক্ষেত্রের 75 লিখুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
এইভাবে আপনি ডকুমেন্ট দেখা ও সেটি পরিবর্তন করার সুবিধা অনুযায় জুম ফ্যাক্টর নির্দিষ্ট করতে পারেন
ডায়লগ বক্সে আরেকটি বৈশিষ্ট দেখা যাচ্ছে ভিউ লেআউট
ভিউ লেআউট বিকল্পটি টেক্সট ডকুমেন্ট এর জন্য লাগে
ইত আইএস ইউজড টো রিডিউস থে জুম ফ্যাক্টর টো সি থে ইফেক্টস ওএফ ডিফারেন্ট ভিউ লেআউট সেটিংস আইএন থে ডকুমেন্ট
ইত হাস অপশনস লাইক অটোমেটিক এন্ড সিঙ্গল পেজ ফোর ডিসপ্লেইং পেজেস সাইড বাই সাইড এন্ড বেনিথ ইচ ওঠের রেসপেক্টিভলি
ফোর এক্সাম্পল আইএফ ভে সিলেক্ট থে ফিট উইডথ এন্ড হাইট অপশন আন্ডার জুম ফ্যাক্টর থেন ক্লিক ওন থে সিঙ্গল পেজ অপশন আন্ডার থে ভিউ লেআউট অপশন এন্ড ফাইনালি ক্লিক ওন থে ওক বাটন ভে সি থাট থে পেজেস আরে ডিসপ্লেইড ওনে বেলো থে ওঠের
অটোমেটিক বিকল্পে ক্লিক করুন এবার ওক বাটনে ক্লিক করুন
দেখুন এখন পৃষ্ঠা গুলি পাশাপাশি দেখা যাচ্ছে
থে থ্রি কন্ট্রোলস ওন থে রাইটের স্ট্যাটাস বার আলসো আলো টো চেঞ্জ থে জুম এন্ড ভিউ লেআউট ওএফ ওউর ডকুমেন্ট
থে ভিউ লেআউট আইকনস ফ্রম লেফ্ট টো রাইট আরে এএস follows সিঙ্গল কলাম্ন মোড ভিউ মোড উইথ পেজেস সাইড বাই সাইড এন্ড বুক মোড উইথ ত্ব পেজেস এএস আইএন আন ওপেন বুক
ভে ক্যান আলসো দ্রাগ থে জুম স্লাইডের টো থে রাইট টো জুম ইন্টো a পেজ ওর টো থে লেফ্ট টো শো মোরে পেজেস
লিব্রিঅফিস রাইটের এ প্রিন্টিং সম্পর্কে শেখার আগে পেজ প্রিভিউ সম্পর্কে কিছু শেখা যাক
ফাইল এর ওপর ক্লিক করুন এবং পেজ প্রিভিউ ক্লিক করুন
যখন আপনি ডকুমেন্টটি পেজ প্রিভিউ মোডে দেখবেন তখন পেজ প্রিভিউ বার প্রদর্শিত হবে
ডকুমেন্ট টি ছাপার পর কেমন দেখাবে এটি প্রকৃতপক্ষে সেটি ই দেখায়
আপনি resumeওডিটি ফাইলের প্রিভিউ দেখতে পাচ্ছেন
প্রিভিউ পৃষ্ঠার টুল বারে আরো অনেক বিকল্প আছে
এখানে জুম আইএন জুম আউট নেক্সট পেজ প্রিভিয়াস পেজ এবং প্রিন্ট করার বিকল্পগুলি আছে
লিব্রিঅফিস রাইটের এ ডকুমেন্ট দেখা এবং সেইসাথে পেজ প্রিভিউ শেখার পরে এখন জানা যাক লিব্রিঅফিস রাইটের এ কিভাবে একটি প্রিন্টের কাজ করে
সহজ ভাষায় একটি প্রিন্টার হল একটি আউটপুট ডিভাইস যা একটি ডকুমেন্ট ছাপত়ে ব্যবহৃত হয়
আমরা এখন দেখব কিভাবে প্রিন্ট এর বিভিন্ন বিকল্পগুলি ব্যবহার করা যায়
টুলস ক্লিক করুন তারপর অপশনস ক্লিক করুন
লিব্রিঅফিস রাইটের এর পাশের তীর এ ক্লিক করুন এবং শেষে প্রিন্ট ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে আপনি বিকল্পগুলি নির্বাচন করতে পারেন
তাই ডিফল্ট সেটিং রাখুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
এখন সম্পূর্ণ ডকুমেন্ট ছাপত়ে টুল বারের উপর প্রিন্ট ফাইল ডাইরেক্টলি আইকনে ক্লিক করুন
এটিকে কুইক প্রিন্টিং বলা হয়
আপনি প্রিন্ট বিকল্পটি ব্যবহার করে ডিফল্ট সেটিং পরিবর্তন করে ডকুমেন্ট ছাপা আরও নিয়ন্ত্রণ করতে পারেন
মেনু বারে ফাইল মেনুতে ক্লিক করুন এবং তারপর প্রিন্ট ক্লিক করুন
স্ক্রিন এ প্রিন্ট ডায়লগ বক্স দেখা যাচ্ছে
এখানে জেনারেল ট্যাবের জেনেরিক প্রিন্টের বিকল্পটি নির্বাচন করুন
এএলএল পেজেস বিকল্পটি ডকুমেন্টের সব পৃষ্ঠা ছাপার জন্য ব্যবহার করা হয়
আপনি যদি পরপর কযেকটি পৃষ্ঠা ছাপতে চান তাহলে পেজেস বিকল্পটি নির্বাচন করুন এবং পৃষ্ঠাগুলির ব্যাপ্তি লিখুন
যেমন আমরা এখানে 1 3 টাইপ করলাম
এটি ডকুমেন্টের প্রথম তিনটি পৃষ্টা ছাপবে
আপনি যদি ডকুমেন্টের একাধিক কপি ছাপতে চান তাহলে নাম্বার ওএফ কপিস ত়ে সংখ্যাটি লিখুন
আসুন এখানে 2 লেখা যাক
এখন ডায়লগ বক্সের অপশনস ট্যাবে ক্লিক করুন
স্ক্রিন এ অনেকগুলি বিকল্প দেখা যাচ্ছে যার মধ্যে থেকে যেকোনোটিতে ক্লিক করে আপনি ছাপতে পারেন
একটি চেক বক্স দেখা যাচ্ছে প্রিন্ট আইএন রিভার্স পেজ অর্ডার
এই বিকল্পটি বড় আউটপুট সংগ্রহ সহজ করে তোলে
থিস অপশন মেকস ইত ইসিয়ার টো কালেক্ট লার্জ আউটপুটস
তাহলে এর পাশের চেক বক্স এ ক্লিক করুন
আপনি পিডিএফ ডকুমেন্ট টিও ছাপতে পারেন
আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে একটি ডট ওডিটি ডকুমেন্ট কে ডট পিডিএফ ফাইল এ পরিবর্তন করা যায়
যেহেতু আমরা ইতিমধ্যেই পিডিএফ ফাইলটি ডেস্কটপে সেভ করেছি আমরা এখন পিডিএফ ফাইল উপর ডবল ক্লিক করব
এখন ফাইল বিকল্পটি ক্লিক করে প্রিন্ট ক্লিক করুন
ডিফল্ট সেটিং রেখে প্রিন্ট প্রিভিউ বাটনে ক্লিক করুন
আপনি স্ক্রিন এ ফাইলটির প্রিভিউ দেখতে পাচ্ছেন
এখন ছাপার জন্য প্রিভিউ পেজ এর প্রিন্ট থিস ডকুমেন্ট আইকন এ ক্লিক করুন
এখানেই লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি ডকুমেন্ট দেখা
ডকুমেন্ট ছাপা
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী Writer এ থিস্বৃতের আইএস লিব্রিঅফিস রাইটের লিখুন
ফুল স্ক্রিন বিকল্প ব্যবহার করে ডকুমেন্টটি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে দেখুন
জুম বিকল্প ব্যবহার করে ডকুমেন্ট টি অপ্টিমাল এবং ভেরিয়েবল ভিউ ত়ে দেখুন
ভেরিয়েবল এ মান ৫০ শতাংশ করে দিয়ে ডকুমেন্ট টি দেখুন
ডকুমেন্ট টির পেজ প্রিভিউ দেখুন এবং পৃষ্ঠাত়ে বর্ডার দিয়ে ডকুমেন্ট টি দুই কপি প্রিন্ট করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ